হম বল। তোর কটা call হয়েছে? না, আমার হয়নি একটাও। সব কটা করবো তো আমি। আচ্ছা কেউ হ্যাঁ, রে একটাও করা হয়নি। ওর ওপর করবো বলে তোর কটা call বাকি?

আমরা যখন school এ পড়তাম তখন চারপাশে কত রকমের গেছে পালা দেখতে পেতাম যখন আমরা school থেকে বাড়ি আসতাম রাস্তায় লোকজন সমস্ত কিছু দেখা যেত। এখন তো school life এর ছেলে মেয়েরা কিছুই দেখতে পায় না হম নিজেদের মতো গাড়ি করে বাসে করে বাড়ি চলে আসে। আমাদের সময় school life ছিল আলাদাই মজার। সবাই বন্ধুরা মিলে এক সঙ্গে school যেতাম school এ গিয়ে tiffin খেতাম

Gate খুলতো না আমরা gate এর বাইরে থেকে দোকান গুলো gate এর বাইরে থাকতো আমরা gate এর ভেতরে দাঁড়িয়ে কয়েন গুলো দিতাম বা টাকা দিতাম বেশির ভাগ আমরা অনেক সময় কয়েনই দিতাম কারণ খুচরো গুলো ফেরত দিতে চাইতো না। তো আমরা জিনিস কিনতাম। আমাদের school এ একটা মাসি বসতো ওই মাসি খুব সুন্দর পরোটা করতো। আমাদের school টা ছিল দুতলা দুতলা আর বড়ো বড়ো গাছ দিয়ে চারপাশটা ঘেরা। খুব সুন্দর ওরকম life আমরা আর school life এর জীবন school এর জীবন আমরা হয়তো আর কোনোদিন ফেরত পাবো না কিন্তু আমাদের স্মৃতিতে রয়ে গেছে। খুবই আমরা miss করি সেই সব school এর দিন গুলোকে। এখন আর সেই দিন বড়ো হয়ে গেলাম school থেকে college life এ চলে গেলাম college থেকে university সব শেষ। University school life college life এও আমাদের অনেক রকমের স্মৃতি আমাদের জীবনে জড়িয়ে থাকে। সেই স্মৃতি হয়তো আমরা কোনো দিনই আমরা ভুলতে পারবো না। আমাদের পরের generation দের ও হয়তো এরকম অনেক স্মৃতি থাকবে। school থেকে এক সঙ্গে সব বন্ধুরা মিলে বেরোতাম tiffin খেতাম tiffin খাওয়া হয়ে গেলে আবার tiffin এর পরে যে class গুলো হতো সে class গুলো আমাদের করতে একদম ভালো লাগতো না। কারণ tiffin খাওয়ার পরে সবার খুব ঘুম পেতো। আর যদি কোনো কোনো সময় math এর class থাকতো বা ইতিহাসের class থাকতো তো আরো বেশি ঘুম পেতো। কারণ আমাদের অঙ্ক করতে তো একদমই ভালো লাগে না। আর ইতিহাস মানেই তো boring madam এসে সারাক্ষন বকবক বকবক করতো। ঘুমে চোখ পুরো ঢুলিয়ে আসতো। তাও আমরা করতাম আর যদি আমাদের school এর সময় একটা madam ছিল যে english পড়াতো বাবা সে কি রাগি যদি ওই madam এর class থাকতো তো কারো ঘুম পেতো না। সবাইকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে রেখে দিতো। এতো বাজে, আমি তো school যেতাম সাইকেল নিয়ে আর বাড়িও আসতাম সাইকেল নিয়ে। প্রথম প্রথম মা দিতে যেত তারপরে আমি সাইকেল নিয়েই school যেতাম। আমি আর আমার একটা বান্ধবী ছিল দুজন মিলে যেতাম। যখন প্রচন্ড গরম পড়তো রোদ হতো তখন সাইকেল নিয়ে school যেতে বড্ডো কষ্ট হতো। কিন্তু সেই কষ্ট এখন নিজের চোখে দেখলে মনে হয় কিছুই কষ্ট ছিল না। সেই জীবনই মনে হয় আমাদের কাছে ভালো ছিল। তারপরে আমাদের যখন annual পরীক্ষা হয়ে যেত তারপরে আমরা নানান রকম জায়গায় ঘুরতে যেতাম। কেউ যেত মামার বাড়ি কেউ যেত পিসির বাড়ি হ্যাঁ তারপরে আবার নতুন class শুরু হতো নতুন class মানেই হচ্ছে নতুন নতুন আবার নতুন নতুন দিদি মনিরা আসতো নতুন দিদি মনিদের class নতুন বই, নতুন school dress নতুন বই খাতা সমস্ত কিছুই তখন নতুন। প্রথম প্রথম নতুন class গুলো করতে খুবই ভালো লাগতো। নতুন নতুন বইয়ে মলাট দিতাম striker লাগাতাম তারপর নতুন class এই উঠলেই নতুন পেন পেতাম খাতা পেতাম সে কি আনন্দ। কিন্তু তারপর কিছুদিন পরেই যখন আবার পড়ার চাপ পড়তো পরীক্ষা আসতো তখন আর পড়তে ভালো লাগতো না তখন মনে হতো দূর দূর এই life আমাদের একদম ভালো না বড়ো হয়ে গেলে খুব বেশি মজা পাবো। তারপর school থেকে আমাদের মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেত science city চিড়িয়া খানা তখন school এর সব madam রা যেত আমরা সব বন্ধুরা যেতাম সারাদিন খুব মজা করতাম বাসে করে নিয়ে যেত school থেকে আবার school এই বাসে করে নামিয়ে দিতো তারপর যে যার বাড়ি চলে আসতাম। আমাদের school এ যখন শীতকালে sports হতো বাৎসরিক sports খুব মজা হতো সব বন্ধুরা মিলে মাঠে যেতাম যে যার মতো ফুচকা কেউ ঝাল মুড়ি কেউ ice cream কিনতাম হ্যাঁ সবাই খেলা ধুলা করতো আমরা খুব অলস প্রকৃতির ছিলাম আমরা কোনোদিন খেলাধুলায় নাম দিতাম না। কিন্তু এক একজন একশো মিটার দুশো মিটার দৌড়ে নাম দিতো কতজন winner হয়ে যেত prize পেতো কত কত কিন্তু আমরা কোনোদিন করিনি। আমাদের মাঝে মাঝে শরীরশিক্ষা class থাকতো তখন আমরা মাঝে মাঝে একটু আধটু ব্যাম করেছি PT করেছি। কিন্তু আমাদের ওইগুলো ভালো লাগতো না। কারণ ওই রোদে গরমে ওইসব আমাদের একদমই পছন্দের নয়। আমরা সব বন্ধুরা মিলে মাঝে মাঝে plan মানে মাঝে মাঝে plan করতাম হ্যাঁ বড়ো হয়ে গেলে আমরা এখান ওখান যাবো। School এর জীবনটা আমাদের খুব ভালো ছিল। এখন শুধু boring লাগে। School আমাদের একটা দিদিমনি ছিল খুব ভালো ছিল নাম ছিল মমতা দিদিমনি। আমরা ওই দিদিমনিকে খুব ভালোবাসতাম দিদিমনি আমাদের বাংলা পড়াতেন। বাংলাটা এতো ভালো পড়াতেন যে ঘরে গিয়ে আর পড়তেই হতো না। এতো ভালো বুঝিয়ে দিতেন সমস্ত question আমরা ওখান থেকেই বুঝে যেতাম সমস্ত প্রশ্নের উত্তর আমরা ওখান থেকেই জেনে যেতাম। ওই madam যখন আমাদের পরীক্ষার সময় guard পড়তো তখন ওই madam কাউকে বকাবকি করতো না এতো ভালো ছিল। তারপরে আস্তে আস্তে ওই madam অন্য school এ transfer নিয়ে চলে গেলো। তারপর এলো একটা অন্য madam ওই madam টা খুব রাগি বদ মেজাজি সবাইকে খুব বোকা দিতো। সেই জন্য আমাদেরও ভালো লাগতো না আমাদের five থেকে eight, nine পর্যন্ত school ছিল সাদা কালো dress তারপর nine থেকে ten ছিল

সব সময় দুদিকে চুল বেঁধে সাদা গ্রাডার দিয়ে আমাদেরকে যেতে হতো। যদি কেউ না যেত তখন madam রা বাইরে দাঁড় করিয়ে দিতো কান ধরে। তারপর চুল ভিজে থাকলেও কোনো কিছু শুনতো না। তারপর যখন

আমাদের school এর মেয়েরা দুদিকে চুল বেঁধে যাচ্ছে। সাদা পরিষ্কার পরিছন্ন জামা প্যান্ট পরে যাচ্ছে তো তখন আমাদের খুব গর্ভবত হতো যে আমাদের school এর madam রা ঠিকই করেছেন আমাদেরকে এরকম ভাবে বলে। কারণ অন্য school এর মেয়েদেরকে একদম দেখতে ভাল্লাগতো না। যেহেতু তাদের কোনো manners ছিল না হম তারা যেরকম যে যেমন পারে সেরকম জামা প্যান্ট পরে চলে এসছিল। সেরকম চুল বেঁধে নিয়েছে কেউ হাতে আঙটি পরে নিয়েছে কেউ ঠোঁটে lipstick লাগিয়ে নিয়েছে কেউ মাথায় বড়ো বড়ো ক্লিপ আটকে নিয়েছে। আমরা তখন ভাবতাম নানা ঠিকই আছে আমাদের school টাই খুব ভালো তারপর আমাদের school এ বড়ো বড়ো দুটো আমগাছ ছিল। ওই আম গাছে গরম কালের দিনে অনেক আম ধরতো। মাঝে মাঝে আমরা আম পারতাম ঢিল ছুড়ে ছুড়ে কিন্তু কেউ যদি school এর দেখতে পেতো খুব খুব বকা দিতো। তাই আমরা লুকিয়ে লুকিয়ে করতাম আমাদের school এ ঠিক পেছন দিকে একটা বড়ো মাঠ ছিল। ওই মাঠে আমাদের মাঝে মাঝে খেলতে পাঠাতে হতো school থেকে। ওই PT class যখন থাকতো তখন আমরা ওইদিকে যেতাম একটা ছোট্ট পাঁচিল দিয়ে পুরো রাস্তাটা দেখা যেত রাস্তা দিয়ে কত লোকজন যেত আবার ওইপাশেই একটা boys school ছিল boys school এর ছেলেরা আমাদের school এ উঁকি মারতো আমরা বন্ধুরা সবাই মিলে খুব হাসি ঠাট্টা করতাম। হ্যাঁ মাঠে খেলতে যাওয়া মানেই আমাদের মধ্যে খুব আনন্দ লাগতো কারণ ওই boys school থেকে ছেলেরা উঁকি মারে সেইজন্য। তো যাই হোক boys school এর ছেলে গুলো দেখতে মোটেও ভালো ছিল না। খুব বাজে বাজে দেখতে পচা মার্কা উম তো আমরা মাঠে খেলাধুলা করতাম গল্প করতাম তারপর আবার আমাদের class এ ফিরে আসতে হতো। তারপর যখন আমাদের থেকে ছোটো ছোটো class এ বুনিদেরকে দেখতে পেতাম তখন আমরা কত বড়ো বড়ো করে শাসন করতাম এই তোরা এমন করিস কেন? ওই তোরা ওমন করিস কেন? তারপর আমাদের school এ একটা বড়ো aqua grade বসানো হয়েছিল। সেখান থেকে আমরা জল খেতাম। প্রথম প্রথম madam দের জল খেত কিন্তু student দেরকেও জল দিতো। আমরা ওখান থেকে জল ভরতাম গরম কালের দিয়ে ঠান্ডা ঠান্ডা জল খেতাম। আর আমাদের school এ একটা কাকু ছিল ওই কাকুটা খুব ভালো ছিল। ওই কাকুটা chocolate বিস্কুট কুড়কুড়ে লেস এইসব জিনিস

আমরা ওই কাকুর থেকে তারপরে ওই মাসির থেকে পরোটা ঘুগনি না হলে বাইরে থেকে কখনো কখনো কুলের আচার পাঁপড় ঝাল মুড়ি এই সবও কিনে খেতাম সবাই মিলে এ ওর tiffin হ্যাঁ সবাই tiffin অদল বদল করে খেতাম। তারপরে তো চল্লিশ মিনিট পরই আমাদের tiffin শেষ হয়ে যেত আবার সেই class শুরু হয়ে যেত। তারপরে আবার সেই class এ বসে বসে আমাদের ঘুম পেতো।

হ্যাঁ করতে তো হবেই। হু কি কি কিনবে

ইয়ে আমার ও দুটো পাজামা গেঞ্জি সমস্ত কিছু কিসে যাবে? হম Train Train Train Train যাব Train Train গেলে পরে এখান থেকে, এখান থেকে মেরারি মেরারি থেকে Train যাব। Train গিয়ে ওখানে ওর Train তো অনেক কিছু জিনিস কিনতে পাওয়া যায় বাবুর ও ভালো লাগবে। খাবে। বাবুর ও ভালো লাগবে খাবে হু ও মজা পাবে যে Trainte Trainte ত মজা পাবে যে অনেক জিনিস উঠছে। ওটাও আবার দেখলে পরে, বলে যে গুলো বাবুর মজা লাগবে বাবু দেখবে ঘুরবে চারদিকে দেখবে। হু ও আবার ও আবার বলবে যে এগুলো বাজে এগুলো দিও না আমি খাবো না। হ্যাঁ বলা হয়েছে বাসে একদিন হু থেকে আর বলেনা বলে কি পঁচা বাজে জিনিস ভালো জিনিস বাবা এনে দিবে হু এখন থেকে মেমারি, মেমারি থেকে হাতিবাগান যাবে তো হু হাতিবাগান জিনিস কিনবো সেলেতে হাতিবাগান যায়নি কোনোদিন টিং টিং হাতিবাগান দেখা হবে সেলেতে মাসি আছে মাসির বাড়িতে ও যাওয়া হবে এখান থেকে Train যাবো Train করে, মাসি বলে বার বার Train এ Train এ করে গিয়ে ওখানে হু উম মাসির বাড়ি নামবো ওখানে দিয়ে Bus Bus আসবে Bus new town AC busNew TownAC bus বাতাস আর এমনি Bus ও পাওয়া যায় AC bus চাপবে? যত দিন যাবো এক ঘন্টা লাগে মাসির বাড়ি ওখান থেকে তোমার AC Bus ভাড়াটাও তো বেশি হ্যাঁ AC BusACBus ওখান থেকে Bus কি হবে অনেকটাই ভাড়াটাও বেশি লাগবে তার থেকে নরমাল বাসেই যাবো। বাসে গিয়ে মাসির বাড়ি পৌঁছাবো দু চারদিন থাকতে হবে অনেক জিনিস তিনিস কিনতে হবে মাসির বাড়ি New town New Town towner সামনে যেখানে bus দাঁড়াবে তখন আমরা new town town এর সামনে নেমে পরব মাসির বাড়ি। দিয়ে মাসির বাড়ি যাবো। বিকেল বেলায় ওই এগুলো ঘুরবো। হু ঘুরবো ঠিক আছে আমিও তুমি গল্প করবে আর দু চারটে আবার তার পরের দিন আজকে হাতিবাগান যাবো হাতিবাগানে হ্যাঁ হাতিবাগান হাতিবাগান যাবো হাতিবাগানে গিয়ে দু চারটে জিনিস যেগুলো কিনতে হবে সেগুলো কিনতে হবে হম তারপরে তখন ইয়ে অনেক কিছু দেখার আছে আছে। চিড়িয়াখানা আছে এ পাশে eco park আছে চিড়িয়াখানা eco park আছে, eco park আছে আমি ঘুরবো আবার মাসিরা বিকালে বেরবে মাসিদের গাড়ি করে ঠিক আছে। eco park যে আমরা ঘোরা ঘুড়ি করবো

হ্যাঁ যাচ্ছিলাম রিমার বিয়ের সময় দেখলাম যে রাস্তার ধারে উঁচুতে কি সুন্দর এসছে ভালো Restaurant eco park কাছেই হু ওইটা একটা সুন্দর কিন্তু কাছেই মাসির ওখানে বাড়ি ঢুকতে eco park কাছেই হু মাসি তো বলবেই eco park কাছেই ওখানে প্রচুর খরচা খরচা ওখান থেকে হাতিবাগান সেলে কি কিনে দেবে বোলো কি কি কিনবে চুড়িদারের পিস কিনে দেব তারপর অনেক কিছু কিনতে হবে নাইটি কানের কিনতে কানের কিনতে হবে জামা কিনতে হবে দাদুর জন্যে বাবার জন্যে বাবু School যাচ্ছে হ্যাঁ School ভর্তি করতে হবে হ্যাঁ তখন ওর সব কিছু কিনতে হবে Tifin Box Water Bottle জুতো হু জুতো। জুতো। পেছনে Bag । সমস্ত কিছু জিনিস কিনতে হবে । হু ও চিড়িয়াখানা চিড়িয়াখানা করছিল। দেখিয়ে আনব। যাবো যখন। চিড়িয়াখানা সবি দেখবে হ্যাঁ? চিড়িয়াখানা দেখতে হলে সারাদিন লেগে যাবে চিড়িয়াখানা দেখতে হলে সারাদিন লেগে যাবে চিড়িয়াখানা হু চিড়িয়াখানা সকালবেলা মাসির বাড়ি তে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব দিয়ে মাসিকে এসে বলব যে আমরা রাতে খাব। আচ্ছা ঘোরাঘুরি করব চিড়িয়াখানায় এ না হ্যাঁ ওই এই টাই চাপি নাই Tram হাতিবাগানের সামনে ওই শোনো শোনো আমি যখন গিয়েছিলাম শাড়ি কিনতে তখন দমদম অব্দি গেছিলাম তারপর বললো দিয়ে আবার করে আবার চলে গেছে. ওটাই চেপেছি. Park ও ঘুরেছি. কটা Park ঢুকেছিলাম ভালই ইয়ে হয়েছিল।

হাতিবাগান তা যাইনি ওখান থেকে জামাকাপড় কিনবো এবার যাবো তাহলে কবে যাবে ভাব দেখো ডেট করো বোলো হু ডেট করি যদি আমি যায় এখান থেকে মাসিরবাড়ি যাবো মাসিরবাড়ি থেকে বিভিন্ন জায়গায় ঘুরবো Museum টিউজিয়াম বিভিন্ন জায়গা হ্যাঁ যত তাড়াতাড়ি মিঠাই কিনে সবার জন্যে হ্যাঁ মিঠাই কিনে হ্যাঁ মায়ের জন্যে কিনতে হবে, বাবার জন্যে, সবার জন্যে কিনতে হবে মানে যেটা লাগে তবে বাবুকে একটা ছোট করে দিয়ে দেবো, পিঠে করে নিয়ে যাবে মজা হবে জলে জলের বোতল দিয়ে দেবো একটা হ্যাঁ. ঠান্ডা জলের bottle একটা কিনতে হবে নিয়ে যাওয়ার জন্যে। যে ডিস গুলো ঠিক ঠিক করে সাজানো গোছানো করতে হবে Bag গুলো নামাতে হবে দিয়ে হু Bag গুলো সাজাবো ইএ গোছাতে হবে নিয়ে লগেজ গুলোকে নিয়ে Bus যাবে Bus গেলে পরে লগেজ গুলো Bus ডিকিতে ঢুকিয়ে দেবে কিন্তু. কিন্তু Train গেলে পরে Train গেলে হাতে করে বইতে হবে। Train যাবো কারন বাবু খুব ঝালমুড়ি খাবে লজেন্স খাবে ওর মজা লাগবে। এখান থেকে এখান থেকে করে বেরিয়ে যাবো। নবদ্বীপ নবদ্বীপ হয়ে যাবে না মেমারি হয়ে যাবে?

এই নবদ্বীপ আবার দাম করতে হয়। তিনশো টাকা বললে পরে দেড়শ টাকা দুশ টাকা বললে সেটা জিনিস টা নিতেই হবে। তোমার পছন্দ হোক না হোক। হ্যাঁ দাম টা তো মেনে নিতেই হবে এখানে যেটা দাম বলবে হ্যাঁ যেটা দাম করবে সেটা বলবে এই দাম টা বলবে তখন বলবে পছন্দ করতে হবে দামের মধ্যে আস্তে হবে তবে তো হ্যাঁ তবে খদ্দের এমনি এমনি ভালো এ দাম করতে হবে এই এই জিনিস যায়নি আমি যাবো তো ওখানে একটা ফুচকা Stall পাওয়া যায় দেখতে এখানে ফুচকা পাওয়া যায় পাপড়ি খেতে খুব ভালো বর্ধমান এর মতো ফুচকা পাওয়া যায় না হ্যাঁ বার্দামানের মতো ফুচকা পাওয়া যায় না বর্ধমান তো ফুচকা নয় বেলপুরি পাওয়া যায় ভেল বেলপুরি কিনতে ওখানে বেলপুরি পাওয়া যায় জিভে জল আসবে। ঘরের জন্য একটা Twilight Twilight টা কিনে আনবো একটা electric ভালো দোকান আছে পড়াশোনা করবে ওটাই তো বলছি কালকে ঘরে আল জাল আলো গুলো জলে তাও কতগুলো Bulb লাগানো আছে কিন্তু তাও জোরআলো না হলে ভাল লাগে না আলোটা ইয়ে আছে হু dressing table পাওয়া যায় কিনা বলো তুমি সিনেমা দেখেছো? কোনদিন সিনেমা? না সিনেমা হল যাওয়া হয়নি। সিনেমা দেখ একদিন। আমি আর তুমি সিনেমা দেখতে যাবো আর কদিন থাকবে

এখান থেকে এখান থেকে এখান থেকে করে যাবো। সবকিছু দোকান বন্ধ হয়ে গেল না না দু দিন আর দু দিন নিলে হবে আর দু দিন হিসেবে করে গেলেই হবে দু তিন দিন নিলেই হয়ে যাবে সেলের নাইটি কিনতে হবে তুমি বলছিলে না নাইটি কিনবো.

ঘুরাও হবে আবার দেখাও হবে হ্যাঁ ঘোরাও হবে দেখাও হবে সবি হবে ঘোরাও হবে দু তিন দিন ছুটি না নিলে হবে না হ্যাঁ সেটাই হচ্ছে তখন ঘোরা হবে দেখা হবে হ্যাঁ বাবুকে তো দেখাতে হবে ঘুরতে হবে হু. গাড়িতে হেটে Train আছে এমনি Park মধ্যেই হ্যাঁ ওগুলো Toy Train বলে হ্যাঁ ওটাই আমি বলছি বাবু তো Park থেকে আসবে না বাবু বলবে ice cream খাবো

সেই শাড়ি কিনতে তখন একটা restaurant ঢুকেছিলাম দারুন মানে ওটা কিন্তু ইয়েতেই ওই Train Train Train ওইখানেই সব হয় না Apartment গুলোর দারুন. মানে ওখানে ধোসা খেয়েছিলাম ও হ্যাঁ ধোসা পাওয়া যাবে ধোসা খাওয়াবো. ধোসাটা অনেকদিন খাইনি ওখানে ওই সব জায়গায় ভালো হয় ধোসার খেয়েছিলাম আর একটা কি খেয়েছিলাম দাঁড়াও না খুব মনে পড়ছে না. আর এই ice cream খেয়েছিলাম খুব সুন্দর. তো কোন গরমকাল নেই তো ছিল ফাল্গুন মাস যেমন লাগেজ হবে ফুর্তি করে নিয়ে যেতে হবে এক দিন তো ঘুরতেও হবে আর খরচা করতে হবে হ্যাঁ সেই সিনেমা দেখবো হ্যাঁ KFC তে KFC আছে KFC তে ওখানে এমনি নর্মেল খাবার খাওয়াই ভালো বাংলা বাংলা তো ভাষা বাংলাতে বলাই ভালো তাহলে যখন হলো তাহলে একটা পানো খায়িয়ে দেবে হ্যাঁ বাংলা ভাষা বাংলা বাঙালি আর বাংলা ভাষাতে বলাই ভালো আমরা বাঙালি বাংলা ভাষাতে বলাই ভালো ওখান থেকে ওখান থেকে সোজা হাওড়া, হাওড়া থেকে বাসে বাসে বাড়ি থেকে দুদিন থেকে সব কিছু করতে হবে

কানের কানের দুল সাজের nail polish সব কিছু সাজের সমস্ত কিছু সাজের nail polish nail polish তারপরে অনেক কিছু কিনতে হবে গোজের জিনিস কিনতে হবে হ্যাঁ সমস্ত কিছু কিনতে হবে ছোট একটা আয়না কিনতে হবে অনেক দিন তো কেনাও হয়নি হ্যাঁ চিরুনি কিনতে হবে বাবুর জন্য অনেক দিন তো কিছু কেনাও হয়নি বাবুর চোটি বাবুও বড়ো হচ্ছে ওর জন্য তো কিছু কিনতে হবে সাজগোজের জিনিস কিন্তু বাবুর জন্য হু হু School যাবে হু লিয়ে হু উম আজকাল অনেক হ্যাঁ বাবুকে School পাঠাতে হবে Tiffin কোট কিনতে হবে জলের Bottle কিনতে হবে নানা Tiffin তো কিনতে হবে তারসঙ্গে খাবার দাবার হু রো কিছু কিনে আনতে হবে হ্যাঁ আর রুপা হ্যাঁ কিন্তু তাও যাবে যখন কিছু কিছু হ্যাঁ মানে ইয়েতে Shopping করছিলো বাপরে কতো জিনিস কিনলো

ওখানে ইয়ে Train Train গুলো দেখবে Train গুলো দেখবে Train Train গুলো Train গুলো দেখতে পাবে। ওখানে হুম ওখানে হাওড়ার সেতু দেখতে পাবে আমরা তো ওখানে সেই ইয়ে সেই Bus করে Bus করে সব ঘুরবো আমরা। এই মাসির বাড়িতে যাবো মাসির বাড়িতে মাসি মাসির তো গাড়ি আছেই গাড়িতে করে কিছুটা বৈভ ইয়েতে ওই কলকাতায় একবার কলকাতায় একবার Shopping মোলে একবার ঢুকবো অনেক কিছু সংখ্যায় জিনিসও কিনতে হবে দেখবো কেমনহ্যাঁ আমরা বাঙালি বাঙালির বাংলা বলাই ভালোবাসি যে যে বা ওখানে গিয়ে বাংলা ভাষাটা বেশি বলতে হবে ওই তোমার যে দোকানগুলো আছে না দেবে অনেক অনেক বহুতল বহুতল দোকান সব কাঁচের কাচ দিয়ে ঘেরা আছে দেখে মনে হবে দেখে মনে হবে যে ভেতরে কেউ লোক নেই। কিন্তু ভেতরের লোক আছে বাইরে থেকে কাঁচটা লাগানো আছে লাগানো আছে দোকানটা বন্ধ দেখতে পাবেন যে দোকানটা বন্ধ আছে। এরপর বাইরে রেখে দেখে মনে হয় যে ভেতরে ভেতরে লোক আছে যারা নিচ্ছে বেরিয়ে চলে আসছে. ওখানে একটা বড় বড় একটা বড় একটা দোকান আছে অনেক বড় সমস্ত হচ্ছে। মুরগির মাংস যে মাংস মুরগির মাংস তাাংশ সবই পাওয়া যায়

biryani আ ওখানে? আমরা আমরা যাবো বাজার থেকে মুরগির মাংস কিনি না ঠিকই কিন্তু দোকানগুলো হচ্ছে দোকানের মধ্যে অনেক ছোট ছোট দোকান আছে সেখানে মাংসগুলোও পাওয়া যায়

আমাদের যেমন আমাদের যেমন এখানে কেটে কেটে দেয় ওখানে কাঁচা রাখাই আছে, কাঁচের মধ্যে প্যাকেট করা আছে দোকানের মধ্যে। এগুলো বহুতল বিপ্ননি বলে এগুলো বিপন্নি। ওই ওখানে কিছু করলে পরে আবার অনেক কিছু জিনিস কিনে দিতে হবে ওখানে. চকলেট মকলেট সবাই পাওয়া যায়। আবার বায়না করবে এটা নেবো সেটা নেবো School গিয়ে বলবে যে তোমরা ওখান থেকে ওখান থেকে দেখা হচ্ছে ধর্মতলায় নামবো ধর্মতলায় নামবো ধর্মতলা নামবো ধর্মতলা নামবো দিয়ে ধর্মতলা থেকে ধর্মতলা ধর্মতলা নামবো ধর্মতলায় গিয়ে ওখান থেকে কুচবিহার শিলিগুড়ি অনেক Bus দেখতে পাবে শিলিগুড়ি শিয়ালদা শিলিগুড়ি চলে যাবে তালে হ্যাঁ ওই নেপাল বিভিন্ন জায়গা চলে যাবে তালে দেখবো কত ইয়ে কত ভুল দেখে দেখে তোমার ইয়া লাগবে না. বাসগুলো তো হ্যাঁ দিঘা হ্যাঁ দেখি দীঘাটে যাবো বাড়িতেই তো আছি মা বাবার সঙ্গে কোথাও যায়নি মা বাবারও ভালো লাগবে হ্যাঁ সবাই মিলে মজাও হবে

যে ওদেরকে Time জানবো যে, ওখান থেকে একদিন দিঘা ও যাবো ভাবছি হ্যাঁ? দিয়ে ওটা তো পরে যাবে এখন এটা তো চলো হ্যাঁ দিঘার টা তো এখন মা বাবার সাথে কথা বলবে ওখান থেকে Bus ছাড়ে দু চারটে ইএ ওখানেও কলকাতা তোমার কি কি দরকার আছে তোমারো তো নিতে হবে আমার জামা নিতে হবে শাড়ি অতো পড়বো না বেশি নেবো না চুড়িদার নেবো নাইটি কিনবো বলছিলে ভালো ভালো নাইটি হু তুমি বলছিলে না যে অনেক কিছু জিনিস কিনতে হবে হ্যাঁ দিদিভাই দিদিভাই যদি বলে যে যাবো চল একদিন বলবে চল ঘুরে আসবি একসঙ্গে সবাই মিলে যাবো মাসি এবারো বলবে হ্যাঁ ওখানে দিয়ে ওখানে হু হু হ্যাঁ ওর মধ্যেই ধরে নেবে দশ টাকা পাঁচ টাকা করে ধরে নেবে বিক্রি করে ওগুলো সব দেখতে হবে বুঝলে? টেনে অনেকে কিন্তু বিক্রি হ্যাঁ Train লাইন দিয়ে তো যাবো. হ্যাঁ অনেক কিছু জিনিস ঝাল মুড়ি

আমাদের খেতে খেতে পেট ভরে যাবে বাইরে বাইরে খেয়ে তো পেট ভরে যাবে। মাসির বাড়িতে গিয়ে কি খাবে? বাইরে খেয়ে